হলুদ কালার -এর বিল্ডিং আছে। যাতে অনেকগুলি জানলা দেওয়া আছে আর নিচে রাস্তা আছে। যেখানে কোনো লোকজন নেই। পাশে একটা রেড কালার -এর পাইপ লাইন গিয়েছে। আর ওপরে শ্যাডো আছে।

একটা ট্রাকটার আছে যাতে কোনো লোক নেই আর তার পাশে ময়দান আছে।

সবুজ কালার -এর দুটো ডিভাইডেড করা মতন আছে মাঝখান দিয়ে লম্বা নদী গেছে ঘাটের ওপারে--

এটা ফ্লাইওভার আছে। ফ্লাইওভার এর নদীতে তিনটে বোট আছে দুটো ব্লু কালার একটা হোইট কালার আর গাছ আছে সামনের দিকে গাছ আছে ফ্লাইওভার কোনার দিকে বিল্ডিংস আছে।

এটাও একটা ইয়োগা করছে যেখানে মেয়ে ছেলেরা সবাই আছে।

ফলের দোকান আছে যেটা যেইখানে লাইট জ্বলছে।